এরূপ ফান আছে দুটা একটো মার্কারি আছে-এ |

এইখেনে দুটা ডক্টর আছে।

এদিকে কাঁচ আছে এদিকেও একটা--

এইখেনে দেখো বন্ধুরা মনে করা হয় জিম -এর ঘর--